আর দুজন মানুষ সেই খান থেকে হেঁটে যাচ্ছে।

এটি একটি ছোট দোকান যেখানে কাঠের তৈরি দরজা বিভিন্ন আসবাবপত্র পাওয়া যায়।

এটা একটি বিশালাকার জলাশয় যার রং পুরো আকাশি নীল বেশ সুন্দর লাগছে দেখতে।